একটা ছো- ছোট সরু রাস্তা দেখা যাচ্ছে যার দুপাশে গাছে ভর্তি সবুজ সবুজ গাছে এবং কিছুটা এবং রাস্তার ফ্রন্টে এ।

এই ব ব চুন সিটকে উঠে গিয়ে আব অরেঞ্জ কালারের ইটের ছবি দেখা যাচ্ছে আর তার পাশে আব আব আব গ্রীন কালারের আহ এ গ্রীন আহ ব গাছ দেখা যাচ্ছে।

এখানে এই বিদুশেখর শাস্ত্রীর কেন্দ্রীয় গ্রন্থাগার দেখা যাচ্ছে যার ফ্রন্ট -এ অনেকগুলো বাইক দাঁড়িয়ে আছে।

জিম এর মেশিন পত্র পিছন দিকে একটি ওয়াল আছে যেটা যা ইয়েলো কালার করা আছে এবং যার জানলা হল আ-বা-বা-বা-ব্লু কালার এর।

এখানে অনেকগুলো মেশিন দেখা যাচ্ছে যে যেগুলো আহ যেগুলো মা ইউজেবেল এবং যার রেড রেড কালার এর রাইট সাইডে রেড কালার মেশিনের উপর ব্ল্যাক আর ব্লু কালার এর মেশিন দেখা যাচ্ছে এবং পিছন দিকে কাঁচের দরজা না দুজন লোক দেখা যাচ্ছে।

এখানে একটি গ্যারেজ -এ পা পাঁচটা গাড়ি দাঁড়িয়ে আছে যার মধ্যে দুটি হোয়াইট একটি ইয়েলো একটা উম গা মা ব্লু কালার -এর স্কাই ব্লু কালার -এর একটি ব্ল্যাক কালার -এর। যার মধ্যে সামনে হোয়াইট কালার -এর গাড়িটি রিপেয়ারিং -এর জন্য দাঁড়িয়ে আছে ।

এবং তার পাশে চারটি ব ব্লু কালার -এর স্ট্যান্ড দাঁড়িয়েছে যেটি গাড়ি রিপেয়ারিং -এর জন্য ইউজ করা হয় এবং আ যা এই গ্যারেজ -এর দু তলায় অনেক ধরনের বক্স দেখা যাচ্ছে।

এখানে এক-একটি রাস্তার উপরে দুটো বুলেট কার দাড়িয়েছে. তার কিছুটা দূরে গিয়ে হোয়াইট কালার এর আ- গাড়ি দাঁড়িয়ে আছে গাছের নিচে এবং--

টায়ার -এর দা দোকান দেখা যায় ভকত টায়ার এক্সেসরিজ । যার উপরে সীট -এর শপ লেখা আছে ।